একটি লোক বসে আছেন ওনার চোখে সানগ্লাস লাগানো আছে গলায় একটি হার টাইপ - এর ঝুলছে হাতে ।

চেয়ার -এর ডিজাইন -টাও খুব ভাল এবং রংটা খুব রঙের কনসেপ্ট -টা খুবই ভাল দেখে খুব সুন্দর লাগছে।